দেখে মনে হচ্ছে এটা একটা দোকান দোকান দেখা যাচ্ছে নিচে মহিলাগুলো বসে রয়েছে সামনে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে।

নদীর পাড়ে নৌকাটা বাধা রয়েছে। ওপারে একটা সাদা রঙের বড় বাড়ি দেখা যাচ্ছে। সবুজ সবুজ গাছপালা ঘিরে রয়েছে চার ধার।

সামনে একটা বড় বাড়ি রয়েছে বাড়িটির চারধারে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে ও বাড়িটি সাদা রঙের এবং ব্লু রঙের ডিজাইন করা রয়েছে।

ও অনেক লোকজন দেখা যাচ্ছে। ওখানে একটা বড় বাড়ি রয়েছে বাড়ির পাশে লোকজন দেখা যাচ্ছে। ও এপাশ টা পুরো উপরটা ছাদে ঘেরা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে যে ঝর্ণা ঝরনার জল নিচের দিকে পড়ছে ও খাল বা নদী বললেই চলে। মিশে যাচ্ছে জলটা--